আহ দেখুন আমার investment বলতে বলব আমার শুধু life insurance টাই আছে। সেটা এছাড়া আমার খুব একটা okay হ্যা One minute আমার life insurance একটা আছে, আর একটা আছে mediclaim এই দুটো ছাড়া এই মূহুর্তে দাড়িয়ে আমার আর কোনও investment নেই life এ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই! আমি আহ প্রথমে তাহলে আপনি আমাকে bond এর ব্যাপারটা একটু বলুন, তাইলে ওই সম্বন্ধে আমি একটু জানি। একদম একদম! আমি পুরোটাই বুঝতে পেরেছি। আমি মানে ব্যাপারটা নিয়ে অবশ্যই ভাববো। আর bond ছাড়া আপনি আর কি বললেন যে কি রকম investment হতে পারে? না, না আমি আহ thank you bond এর ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছি। আমি মানে ওটা নিয়েও একটু evaluate করবো অবশ্যই আমি আরও একটু জানার চেষ্টা করবো পরে। তো, হ্যাঁ! বলুন আর কি কি মানে এইগুলো সম্বন্ধে আর কি কি ব্যাপার আছে? একটু বলুন। দেখুন, যেহেতু মানে আমি বিষয়টা অতোটাও মানে আহ familiar নই তো আমি আপনাকে একটা আহ মানে suggestion দিতে বলবো যে, আপনা~ আপনার কি মনে হয় যে আপনি যতক্ষণ মানে আপনার~ আমার যে problem মানে আমার যে ব্যাপারগুলো আপনাকে বললাম যে আমি একদমই beginner আমি নতুন নতুন শুরু করতে চাই, তো আপনার কি মনে হয় যে আমার কোন বিষয়টা investment টা করলে আমি সেখান থেকে লাভবান হবো? না সেটা যদি possible হয় আমি একেবারেই দিতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। আমার সেটা নিয়ে কোন সমস্যা হবে না। আমি একেবারেই আহ একবারেই টাকাটা invest করতে পারবো। না thank you আমি MF নিয়ে পুরো ব্যাপারটা বুঝেই গেছি, একদম বুঝে গেছি যে আপনি যেভাবে বললেন। আমি অবশ্যই এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবো যে কোন investment টা better হয়। আর আর একটা প্রশ্ন যে, এই ছাড়া কি কোন রকম আর investment হতে পারে মানে এই ছাড়া কি কোন investment হয়? যদি সেটাতে investment করা যেতে পারে তো hello

একুশ মিনিট তো হলো একুশ মিনিট কত সেকেন্ড

ঠিক আছে ওরা ওখান থেকে কেটে নিতে পারবে

শুভাঙ্গীর, শুভশ্রীরা আসেনি না হরি নামে বলছে আসবে আবার সুমনা বলল যে আমাদের যেদিন অধিবাস ওর নাকি ওদিন পরীক্ষা আছে কিছুদিন আগে আসতো না আর এখন আসার কথা হলেই বলবে আমার মেয়ের school আছে পড়া আছে এখন time হবে না তাও এখন একজনের এরপর হবে দুজনের শুভশ্রী আর থাকতে চাইছিল না চলে আসতে চাইছিল সুমনা ও শাশুড়ি দুজনে হাত বাড়াচ্ছিল ও আর আসবে না, যখনই হাত বাড়াই তখনই ভালো করে বাপকে ধরছে টাকাটা ওর হাতেই ছিল আর সুমনা শাশুড়ি যখন ওকে নেবে বলে হাত বাড়াচ্ছিল তখন ও টাকা দিয়ে চুপ করিয়ে দিচ্ছে। টাকাটা ওর হাতে ধরিয়ে দিয়ে আর ভুলে গেছো যাবেনা তারপর অনেকক্ষণ পরে ওকে জোর করে নামিয়ে নিয়েছে আবার কাঁদছিল ওর ঠাকুমাকে নিয়ে চলে গেল সুমনা একটু দাঁড়িয়েছিল হ্যাঁ সেদিনকে ওরকম করেছিল আমাকে মেরে আর পালাচ্ছিল ভেবেছিল যে ওর আরেকবার মেরে মেরে যাচ্ছিল আমিও দু-একবার মেরেছি আর last এ মেরে পালাতে গিয়ে অনেকক্ষণ ওরকম করে করে উল্টে পড়ে গেছে তখন আবার কোলে নিয়েছে আর কোল থেকে নামছে তার ওপর ওই কুড়ি মিনিট করে দুবার তিনবার করে করলে কি করে হয় তিনবার করে বলো তো এক ঘন্টার বেশি হয়ে যাবে রে তিনবার কুড়ি করে করলে ষাট হচ্ছে না ও হ্যাঁ হ্যাঁ এক দুই মিনিট করে extra দিচ্ছে

ও হ্যাঁ আরে আসলে অঙ্কটা ছেড়ে দিয়েছি তো অনেক বছর আগে তাই আরে অংকটা কি আর পিছু ছাড়ে

কোথায় ওই education না অংক আছে মনে হয় হ্যাঁ education এরই অংক ঐ যে পঞ্চাশ number এর যে question কোন year এ আছে first thirds এ তোর SSC তে করাবে সেটাতেই তোর যেরকম তাহলে pol science কেটে যাবে তাহলে তোর history check peaper হবে আমাদেরও history check peaperSSC paper হয়েছে হম আমাদেরও পঞ্চাশ pol science কেটেছে তাও history টা তো ঠিক আছে কারণ ওটা মোটামুটি জানাশোনা subject আর education টা তিন বছর পড়েছি ঠিকই দুই আড়াই বছর পড়েছি ঠিকই কিন্তু ওটাতে এমন কিছু জানিনা শুধু নামেই subject টা এতদিন ছিল কোনদিন পড়িই নি eleven twelve এও এটা পড়িনি আর এ বছরও পড়িনি না হলে education এর যা question এসেছিল পুরো full marks এর সব জানা question একটাও বাদ ছিল না hello

hello

hello রি আহ রিতা আমি প্রশান্ত বলছি বলুন

হ্যাঁ ভালো আছি রিতা first of all আহ good afternoon and thank you আহ join করার জন্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। রিতা আজকে আমি একটু সুন্দরবন সম্মন্ধে জানতে চাই basically আমরা সুন্দরবন ব্যাপারে একটা study করছি সুন্দরবনের lifestyle

planning কি করে করেছিলেন বা কোথা দিয়ে কি ভাবে গিয়ে ছিলেন আহ booking কিভাবে করেছিলেন এই সব পুরো details নিয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই তো সুন্দরবনে আপনি কবে গেছিলেন যদি একটু প্রথমে বলেন আচ্ছা সুন্দরবন মোটামুটি আমি পাঁচ বছর আগে গেছিলাম। আমি আহ almost five years হতে চললো আহ তো pandemic এর তিন বছর কেউ কোথাও বেরোই নি আর তার আমি তারও দু বছর আগে আমি সুন্দরবন গেছিলাম একটু জোরে কথা বলবেন আহ শুনতে পারছি না আমি বলছি আমরা মোটামুটি সুন্দরবন আমি পাঁচ বছর আগে গেছিলাম। তারপরে আমার সুন্দরবনটা আর যাওয়া হয়নি মানে আরও কারন হচ্ছে pandemic এর জন্য আর সুন্দরবনের একটা যেটা must জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভালোভাবে enjoy করতে গেলে যেটা আমি আমার experience এ দেখি সেটা হচ্ছে আপনাকে একটা বড় group এ যেতে হবে কারন আপনি যদি বড় group যান তাহলে আপনি মোটামুটি একটা পুরো launch মানে পুরো আহ boat টাকে ভাড়া করে নিতে পারবেন নিয়ে আপনি আপনার family ও friend দের সাথে খুব ভালো করে ঘুরতে পারবেন কারন ওখানে যদি তিনজন বা চারজন যান তো ওখানে মানে আপনার rather waste হয়ে যায় টাকাটা আপনি যদি entire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

ওখানকার electricity board এর আহ অনেক বড় position এ আছেন মানে তখন ছিলেন সুন্দরবনে posted so উনি ওখান থেকে আমাদের গাড়িটারির ব্যবস্থা করে দিয়েছিলো to the location মানে boat অব্দি আমাদেরকে ক্যানিং থেকে নিয়ে যাওয়া হয়েছিল okay okay আহ তো basically আহ আপনার যেটা আপনি বলতে চাইছেন সেটা হচ্ছে যে আহ ওই ক্যানি মানে এখান থেকে আপনি গাড়ি করে ক্যানিং গেছিলেন ক্যানিং এ ট্রেন এ করে ক্যানিং গেছিলেন তারপরে ক্যানিং থেকে boat এ করে আপনি সুন্দরবন ঘুরেছিলেন right

আচ্ছা আচ্ছা তো আহ এখানে আপনি যেটা করেছিলেন তো ক্যানিং এ মানে এমনি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

তা এই ছিল নাম গন্ধও ছিল না তো তখন life সবার কাছে খুব smooth ছিল তো সেই জন্য তখন মানে এমন কোনো problem ও আমাদের হয়নি যেমন আমরা local train এ গেছি তো তারপরেও হ্যা কিন্তু local train খুব বেশি crowded মানে আপনার বসার জায়গা থাকে না মানে দাঁড়ানোর জায়গা থাকেনা তো যারা মানে train এ যেতে অভ্যস্ত না তাদের আমি prefer করবো না যাওয়াটাই ভালো আহ সেটাই তো সেইটা আমার আপনার মনে হয় না যে সেইখানে যদি government একটা কিছু সুন্দরবন special train করে মানে সুন্দরবনের tourism টাকে আহ prompt করার জন্য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 হ্যা সেটা করতে পারে একটা express train বা কিছু যে শুধু সুন্দরবন যাবে সেই জিনিসটা মানে ওটাও করতে পারে because এখন প্রচুর লোকে প্রচুর যায় so ওখানে যদি এরকম হয় তো লোকের কাছেও ব্যাপারটা easy হয়ে যায় যাওয়াটা হ্যা মানে সুন্দরবনের ব্যাপারে যখন কথা হয় তখন আমার যেটা সবসময় মনে হয়েছে যে ধরুন দিঘা আহ দিঘা বা দারজিলিং বা এইসব জায়গাগুলো যেরমভাবে লোকে preference দেয় বা যেরমভাবে goverment promt করে সেই তুলনায় সুন্দরবন হয়তো প্রচন্ড underpreviliged বা সুন্দরবনকে অতটা promote করা হয়না আজকে যদি দীঘাতে কেউ যেতে চায় দীঘাতে অনেক bus রয়েছে দীঘাতে যাওয়ার জন্য অনেক train রয়েছে যেগুলো যথেষ্ট ভালো কিন্তু আজকে যদি লোকে সুন্দরবন যেতে চায় তাহলে সেগুলোর একেবারে সেই normal local train এ করে আপনাকে travel করতে হবে ক্যানিং পর্যন্ত যেইটা আরকি সকাল বেলা আমি জানি যে খুব ভিড় হয় বা একদম local train তো সেখানে হয়তো সবাই আহ comfortable হয়না যে মানে ওখানে আহ ঐরমভাবে travel করার জন্য

তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি government আবার অনেকে সুন্দরবনে গাড়ি নিয়ে যাওয়াটাও prefer করেনা তার কারণটা হচ্ছে গাড়িটাকে ক্যানিং এ রাখতে হবে because সুন্দরবন তো basically আহ

কিন্তু government যদি সেই জিনিসটা করে যে একটা special bus করলো বা special train করলো সুন্দরবন special তাহলে অনেকটা আমার মনে হয় tourism কে আহ

আহ সুন্দরবনের আহ tourism আহ আর কি অনেকটা promote করে যায় because সুন্দরবন হচ্ছে আমাদের world এর seven wonders এর ভিতরে একটা একটা তো সেটার সেই অর্থে দাঁড়িয়ে promotion টা বোধয় সেরকমভাবে হয়না হ্যা সুন্দরবন নিজের মধ্যেই একটা খুবই সুন্দর জায়গা যেখানে এখনো মানে জিনিসটা লোকেদের কাছে মানে commute তা অতটা এই না এখনো লোকে prefer করে ওখানে আহ by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 বা একটা train বা কোনো জিনিস করা যায় তাহলে লোকেদের কাছে ব্যাপারটা অনেক easy ও হয়ে যায় আর ওখানে tourist এর আহ এটাও বেড়ে যাবে correct মানে সেই জিনিসটা অনেকটা বেড়ে যাবে

সুন্দরবনে আপনি ছিলেন কোথায় আমি একটা এস্ট্ররুকোটের করে একটা hotel ছিল সেখানে ছিলাম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 আচ্ছা তো এস্ট্ররু এস্ট্ররু hotel এ আপনি ওখানে ক রাত্রি ছিলেন আমরা মোটামোটি two nights three days ছিলাম আহ two nights three days আপনি ছিলেন তাইতো তো two nights three days আপনি আহ মানে পুরোটাই এস্ট্ররু hotel এই ছিলেন যেটা বলছেন নামটা

লঞ্চে করে করে ঘুরেছি ship এ করে করে ঘুরেছি এবং ওখানে যেরকম আছে একটা দিন আপনি পুরোপুরো entire boat এই থাকেন। সকাল বেলা ওখান থেকে boat start করে আপনি আহ boat এ চলে যাবেন boat এ খাওয়া দাওয়া পুরো সারাদিন ওরা ঘোরায় ঘুরিয়ে ওরা সন্ধ্যেবেলা আরকি সাড়ে চারটা পাঁচটা নাগাদ ওরা আপনাকে এসে ওই hotel এর সামনে ওখানে আহ land করে দে

কিন্তু আমরা tiger দেখতে পাইনি হ্যা crocodiles দেখেছি birds দেখেছি বিভিন্ন রকমের কিন্তু tigers দেখতে পাইনি আচ্ছা মানে আপনারা crocodile দেখেছেন আর birds দেখেছেন কিন্তু আর কিছু আহ দেখতে পাননি তো সত্যিই কি আহ বাঘ দেখা যায় মানে মানে আমি তো কাউকে শুনিনি কোনোদিন বলেছে যে না মানে real যদি আপনি দেখেন দেখা যায়না হ্যা বিভিন্ন রকমের পরের পরের videos আসে যেখানে অনেক কিছু দেখা যায় হয়ত গ্রামের লোকেরা দেখতে পায় কারণ নাকি ওখানে বাঘ দলবেঁধে আসে বা তারা যারা ওখানে থাকে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 ri~right তো এবারে বেপারটা হচ্ছে যে আপনি আহ মানে ওখানে অনেককে বললেন যে বাঘ তো যায় না কিন্তু বাঘের আহ পায়ের ছাপটা দেখা যায়

আসলে যা যারা ঘোরাতে নিয়ে যায় boat এ করে তো তারা tourist দেরকে এই জিনিসটাই বলে যে দেখুন এখনি বাঘ জল খেয়ে গেছে ঐখানে বাঘের পায়ের ছাপ আপনি দেখতে পাবেন just কিছুক্ষনের জন্য miss হয়ে গেলো বাঘ এখনি এখানেই ছিল তো এটা হচ্ছে just to promote your আহ মানে জায়গাটাকে যে হ্যা এই কিন্তু আজ অব্দি live কেউ দেখেছে বলে এখন অব্দি

right মানে সেই জিনিসটাই হচ্ছে মানে সবাই আহ একি কথা বলে আরকি live বাঘ দেখেছে তো সেইরাম lucky বোধয় খুব কম লোকই আছে বা নেই বললেই চলে generally লোকে যেটা দেখে ঐ watchtower গুলো আছে সেই watchtower এ হয়ত আহ বাঘের কাছাকাছি গেলে হয়ত বাঘের ছাপ দেখতে পায় বা এইরাম জাতীয় জিনিস আহ দেখতে পায় তাছাড়া বাঘ দেখেছে এরাম কেউ but crocodile গোসাপ আহ শু বন্য শু উম বুনো শুয়োর বা হরিণ এই জিনিসগুলো অনেকেই দেখেছে বলে মোটামুটি অনেক জায়গাতেই দেখা যায়

খুব সুন্দর জায়গা আছে যেখানে launch এ করে বা boat এ করে আপনাকে একটা drive এ নিয়ে যায় সেখানেও আপনি মোটামুটি আহ এরকম ভালো সুন্দর সুন্দর birds দেখতে পারবেন plus আপনি crocodile দেখতে পারবেন তো এই জিনিসগুলোতো specific হয় না right সেই জিনিসগুলো specific আহ হয় না তো আপনি আহ আপনার trip plan টা একটু বলবেন share করবেন আহ trip plan বলতে আমি তো বললাম যে first day এ আমরা by মানে এখান থেকে ক্যানিং এ ওখানে পৌঁছালাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিল তো আমরা just কিছুক্ষণের জন্য boat এ গেলাম ওখানে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 একটু আস্তে বলবেন আমি কথা বুঝতে অসুবিধে হচ্ছে আমার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

হ্যাঁ বলছি দিন তো আমরা পৌঁছেছিলাম ওখানে just আমরা হোটেল এ গেছিলাম hotel এ গিয়ে ওখানে থেকে fresh ট্রেস হয়ে just boat এ গিয়ে কিছুক্ষন ঘুরে ফিরে চলে আসা হয়েছিল because ওখানে সবার পৌঁছুতে আহ মোটামোটি তিনটেই বেজে গেছিল তারপরের দিন আমরা আহ entire দিন boat এর মধ্যে spend করেছিলাম so আমরা ওখানে সকাল বেলা বেরিয়ে গেছিলাম ওখানেই breakfast lunch evening snakcs সব খেয়ে তারপর এই watch tower তো বিভিন্ন বিভিন্ন বিভিন্ন জায়গায় ওরা stop করে করে crocodile থাকলে আপনাকে photography করার জায়গা যা তারপর একটা island এর মতো ছিল ওখানে গিয়ে নামিয়ে ওরা মানে birds বা হরিণ যেগুলো আপনি দেখতে পারেন দাঁড়িয়ে ওখানে ওরা এক ঘন্টার মতো সময় দেয় একটা ছোট্ট park আছে ওখানে তো ওখানে ওরা one hour spend করতে দেয় তারপরে ওখানে থেকে ঘুরিয়ে তারপর আবার entire day মানে করে ওরা বিকেল বেলা আপনাদেরকে ছেড়ে দেয় তো আমরা ঐ দিনকে এসে তারপরে আমরা রাত্রে বেলা হোটেল এ time spend করেছিলাম তার next দিন আমরা মানে ওরা basically দুদিনে divide করে দিয়েছিলো

আমি এসে তারপরেই আপনার lunch ফাঞ্ছ করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম করে এসছিলাম কলকাতা

তো basically আহ আমরা সারা দিনটা যেটা করতাম সেটা হচ্ছে ওই boat এই কাটাতাম। তো boat এ কাটালে পর মানে ঐ boat গুলো খুবই মানে ওটা boat বলা ভুল ওটা basically আহ কি বলবো আর কি ট্রলার type এর বড় size এর এবং আহ তলার portion টাতে আপনার আহ প্রায় ভালো bed বা শোয়ার ব্যবস্থা থাকে। আর আপনার toilet toilet থাকে হ্যা toilet ofcourse আহ luxurious বড় toilet না তো যেরাম flight এর toilet গুলো থাকে ছোট size এর তো অনেকটা সেরকম তার থেকে একটু সামান্য বড় আহ toilet গুলো থাকে তো আপনি চাইলে আর কি অনেকে boat এও night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 spend করতে পারেন তো সারা দিনটাই আপনাকে objective টা হচ্ছে ওখানে বসে time spend করতে হবে আর কারণ সুন্দরবনে হয়ত আপনি বাঘকে দেখতে পাচ্ছেন না

তো boat এই ওরা রান্না করে তো ওরা ওখানেই prepare করে আপনাকে দেয় তো সারা দিনটা আপনি ঐ ট্রলার এ থাকলেন থেকে ওদের সাথে ঘুরলেন basically আহ ওখানে অনেক গুলো watch tower আছে spot আছে যেগুলোতে আপনি গেলেন গিয়ে পর আহ ওখান থেকে basically আপনি যেমন বললেন কিছুই দেখার মানে luck ভালো থাকলে দেখা যায় আর গো~গোসাপ বা আহ হরিণ বা বন্যা শুয়োর এইগুলো তো দেখা যায়ই আহ তার পরে ঐ একেকটা watch tower এই যেতে হয় তারপরে আবার watch tower থেকে back করে আহ ট্রলার এ আসতে হয় করে সারা দিনটা ওখানে ঘুরে বিকেলবেলা ওরা আপনাকে আবার hotel এ drop করে আহ hotel এ রাত্তিরটা stay করে আবার পরের দিন সকাল বেলা ট্রলার এ করে ঘোরায়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 খাওয়া দাওয়ার experience ভালো ওরা boat এ যথেষ্ট ভালো treat করে আর রান্নাবান্নাও খুব ভালো করে যেহেতু কি সুন্দরবন আহ famous হচ্ছে fish এর জন্য তো ওখানে varieties of fish আপনি খেতে পারেন

তো আপনাদের group এ আপনারা কজনের group ছিল আমাদের ওটা ছিল almost fifteen জনের group আহ পনের জনের group আচ্ছা তো আহ তো মোটামোটি costing কিরকম পড়েছিল per head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

negotiation of rate বলতে পারবোনা কারণ ঐ যে সুন্দরবনে আমি যেটা বলেছিলাম যে আমাদের সাথে একজন দাদা গেছিল যিনি ওখানকার আহ electricity department এর বড় position এ ছিল basically উনিই ঐসব আহ rate বা ধরে নিন বা এইসব জায়গা নিয়ে বলেছিলেন বা preparation টা করেছিলেন

আহ খুব বেশি আহ তাইলে আপনি জানেন না যে কত টাকা নিয়েছিল টাকা এইটাই নিয়েছিল but negotiation যেটা বলছেন আপনি negotiation টা আমি জানিনা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 আচ্ছা okay okay তো ওখানে কোন সময় আপনার সুন্দরবনে মনে হয়েছে যে ব্যাপারটা boring হয়ে যাচ্ছে যার কারণ একই জিনিস যে আহ পরপর পরপর আহ দেখেই যাচ্ছেন কোনো সেরকম না আপনি basically group এ থাকলে আপনার সেটা হয়না কারণ

কিন্তু আহ যদি আপনি আহ মানে আর তার উপর আমরা তো অনেক দিনও থাকেনি আমরা one day entirely full আহ trip করেছিলাম আহ boat এ আর একদিন half day তো সেখানে bore হওয়ার জায়গাটা ছিলনা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 তো সেটা যদি group না থাকে তখন একটু boring হতে পারে মানে আপনার আপনি বলছেন যে আহ মানে সুন্দরবন যেতে গেলে একটা বড় group নিয়ে যাওয়া উচিত সবসময় আচ্ছা